এই একটি মুদিখানার দোকান এবং এখানে দেখা যা --

নানা রকম নিত্য প্রয়োজনীয় খাদ্যবস্তু এখানে পাওয়া যায় |

চিপস লজেন্স গজা নানা রকমের নিত্য প্রয়োজনীয় এছাড়াও শ্যাম্--

এই ছবি টিতে দেখা যাচ্ছে এটি একটি ফুটবল খেলার মাঠ যেখানে ছোট ছোট শি-শিশুরা এসে খেলাধুলো করে।

আমরা এই গাড়ি গুলো পার্ক করে আমরা শপিং মলে আনন্দ উপভোগ করি।

যেটি অনেক দিনের পুরোনো বলে মনে হয় এবং--

গাছ একটি অতি প্রয়োজনীয় জিনিস আমাদের সমাজের জন্য। এটাকে আমাদের সবার যত্ন করা উচিত। এবং আরো বেশি করে গাছ--

একটি নীল এবং ভি অ্যাশ কালারের এবং একটি কালো কালার -এর। যেটি নীল আর সাদা কালার যেটা এপাচি--

ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি লম্বা রাস্তার ছবি |

আমাদের ডক্টর দেখানোর জন্য এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক গুলো অক্সিজেন সিলিন্ডার । যেখানে অক্সিজেন স্টোর করা হয় মৃতপ্রায় ব্যাক্তিকে বাঁচানোর জন্য।

এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি একটি মিস্ত্রি কাজ করছে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি গৌতম বুদ্ধের মূর্তি। যেখানে তাঁদের অনুগামীরা এসে নানা রকমের কীর্তন করছে।

এটি আমাদের অঞ্চলের অবিস্থিত এবং এটি একটি পরিষেবা কেন্দ্র যেখান থেকে আমরা ভালো পরিষেবা পাই।

এই ছবিতে দেখতে পাচ্ছি এখানে একটি মাঠ আছে।

যেখান থেকে তিনজন বিজয়ী দেওয়া হয় এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রাইজ রাখা আছে যেগুলি এদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে।